আমি এই চিত্রটি দেখে বুঝতে পারছি এখানে একটি বিশাল বড়ো তিনটি বিল্ডিং । বিল্ডিং এ একটি ইয়েলো কালার -এর বিল্ডিং একটি গোলাপি রঙের বিল্ডিং এবং একটি বড়ো ওয়ালা লাইট টাওয়ার ও আছে--

পাশে একটি বোর্ড আছেএকটি ফ্যান আছেটেবিল আছে এবং লাইট আছে সে ফুলের দোকানটি খুব সুন্দর মেঝেতে টাইস ও পরিনত।